হ্যাঁ হ্যাঁ কারণ হ্যাঁ অবশ্যই কারণ আহ যেমন এটা একটু plus point আছে আবার কিছুটা negative ও আছে যেমন হয় তো কোনো voice process এ সেটা হয় তো But voice call শেষ হলেই একটু সমস্যা হয় যে এর টাকে একটু আমাদের দেখতে হয়। যে আমার যাতে কোনো রকম না পরে তাও যতটাই আমরা try করি না কেন হয়ে যায় কিছু কিছু সময় দিনে কারণ আমরা তো চব্বিশ ঘন্টা কেউ চুপ করে থাকতে পারবে না। বা বাড়িতে এমন কিন্তু কোনো situation হবে না যে একদম stop হয়েই থাকবে। তো কখনো কখনো এ ও এসে যায়। তো সেটাও comapny অনেক সময় আমাদেরকে ছেড়েও দেয় যে কিছু করার নেই আমরা work from home এই থাকি হতে পারে আট ঘন্টার মধ্যে আমার এমন কোনো একটা সময়ে বাড়িতে এ এসছে। হ্যাঁ এরকম কিছু ছোটো খাটো compromise ওরাও করে কারণ আহ হতে পারে অনেক সময় আহ data কাজ করছে না যার জন্য হয় তো আমি কিছুটা time কাজ করতে পারলাম না। বা হয় তো আমার phone এ charge নেই internet এর service এর problem হচ্ছে। যেমন মনে হয় তুমি যদি আহ work from home এই থাকো আহ আর যদি আম্ফানের সময়ে এই ছিলে work from home এ তাহলে এই জিনিসটা দেখবে। যে ওই সময় কিন্তু last তিন থেকে চারদিন আমাদের পুরো internet service বন্ধ ছিল। তো হ্যাঁ কেন এটা তখন company জানে যে এটা এই মুহূর্তে কোনো আহ internet service ই চালু নেই তো সেই ক্ষেত্রে comapny সবাইকে ছুটি দিতেই বাধ্য হয়েছে।

অবশ্যই হ্যাঁ এটা অনেক company তে হয়েছে কিন্তু আমার এই work from home এ এই একটাই শুধু মাত্র খারাপ দিক যেটা মনে হয়। যে আমি যেরকম officially থাকলে আমার কি হতো যে কোনো একটা fix time থাকলো। যে আমি এই time এর পরে আমি বেরিয়ে গেলাম office থেকে তারপর office আমাকে আর কোনো ভাবে contact করবে না। কোনো emergency না থাকলে contact করবে না। but work from home এ হলে কি হয়। যেটা আমার বাড়িতে হয় তো দশটা এগারোটার সময় হয় তো আমি lunch আহ মানে dinner করছি রাতে। তো সেই সময় হয়তো আমাকে office থেকে inform করলো এই সময় একটা meeting হবে। meeting এ attend করতে হবে। তো সেটা আমাকে anyhow হ্যাঁ তো সে ক্ষেত্রে আমাকে সেই সময়ে সমস্ত কিছু ফেলে রেখে আমাকে attend করতে হবে meeting টা হতে পারে সেই meeting টা এগারোটা সাড়ে এগারোটাও হয়ে যাচ্ছে। তখন কিন্তু office ওরা দেখলো না যে আমার এগারোটা সাড়ে এগারোটার পর আমাকে হয় তো আহ ঘুমানোর পর আমি আবার পরের দিন কি ভাবে office টা continue করবো?

হ্যাঁ কিন্তু কিছু করার নেই অনেক সময় আমাদের ও একটু sacrifice করে দিতে হয় যে যেহেতু আমরা একটু work from home এই আছি তো বাকি অন্য সময়টা তো পেয়ে যাবো একটু sacrifice করে দিই। হ্যাঁ আর একটা যেটা দেখে আমার মনে হয় যে আমরা একটু phone এর প্রতি বেশি আকৃষ্ট হয়ে গেছি এই work from home এ কারণ আমরা হয় তো আমাদের office work শেষ but আমাদের active থাকতে হয় হোয়াটস্যাপ এ বা যে কোনো site এ social media যে আমাদের কোনো রকম inform হ্যাঁ কারণ অনেক রকম update আসছে বা অনেক information ওরা দিতে চাইছে আমাদেরকে information দিতে হয়। আর অনেক সময় কি অনেক নতুন candidate যাদের hire করা হয় তাদের অনেক আহ Quiry থেকে সে গুলোকেও আমাদেরকে solve করার জন্য অনেক সময় active থাকতে হয়।

হ্যাঁ সেটা একদম কারণ অবশ্যই কারণ আহ covid এর পর থেকে তো এই মানে আগে যে situation ছিল তারপরে covid এর পর থেকে তো এই situation টা একেবারেই হয়ে গেছে যে মানে বাড়িতে যে কজন থাকবে। তাদের সবাইকে যেন বাচ্চাদের ছেড়ে বাকি সবাইকে earning member থাকতেই হবে। কারণ যে ভাবে আমাদের দিন প্রত্যেক দিনের আহ মানে ক্রমাগত আমাদের যে ভাবে ক্রয় বিক্রয়। চাহিদাটা বাড়ছে সেই ভাবে আমাদের কিন্তু প্রত্যেক মানে চাহিদাটা বেড়ে যাচ্ছে যে এই জিনিসটা প্রয়োজন ওই জিনিসটা প্রয়োজন। সেখানে হচ্ছে আমাদের family member যেটুকু earning করছে তাতে আমাদের হয়ে উঠছে না। তো সেই ক্ষেত্রে আমাদের সবাইকে কিছু না কিছু তো অবশ্যই করতে হবে। যেটা আমার মনে হলো। এবং তুমিও same কথাই বলছো আহ যার জন্য আমি তোমাকে inform করে ছিলাম যে আমি আমার ভাইয়ের ছোটো ভাই আর বোনের পড়া শোনার জন্যই একটু discuss করছিলাম। তো এত কিছু যে discuss হলো আমার মনে হলো যে হ্যাঁ ওদের এমন কিছু করার প্রয়োজন বা তারই সাথে এমন কিছু একটা side work করা দরকার যেটাকে নিয়েও হতে পারে study নিয়ে কিছু করতে পারলো না side work বা যে কাজটা নিয়ে ওর নিজের দক্ষ আছে সেই কাজটা নিয়ে আগে continue করতে পারে। তো আমার এটা মনে হলো যে একবার আহ ভেবে দেখলেও হতো। যে হয় তো আমার যে রকম ছোটো ভাই পড়া শোনাতে ভালো কিন্তু এদিকে ও repairing এ খুব ভালো আছে। হয় তো phone repairing TV repairing এই জাতীয় যদি আমি কোনো কাজে ওকে ঢুকিয়ে দিতে পারি তাহলে কি হবে ও একটু দক্ষ হয়ে যাবে। পরবর্তী হয় তো পড়াশোনাটা ও continue নাও করলে এটা নিয়ে ও career টা গড়তে পারে। অবশ্যই কারণ covid, covid হওয়ার পর থেকে আমাদের পুরো আমরা যে ভাবে job trial টাকে দেখতাম যে হ্যাঁ পড়া শোনা শিখেছি মানে আমাদেরকে job করতেই হবে। but covid সময় দেখলাম যে jobless কি ভাবে হয়ে পরে মানুষ তাদের কিন্তু কোনো আসেনি কারণ তাদের business টা ঠিক ওই ভাবেই চলছে। হ্যাঁ পুরোপুরি

হ্যাঁ আবার অবশ্যই আর এখন আবার যে situation আসছে মনে হচ্ছে সে রকম দিন আবার ফিরে আসতে হয় তো পারে তো সে ক্ষেত্রে আমরা এখন মনে হয় আহ Covid আবার বেড়ে চলেছে। মনে হচ্ছে আবার সেই আগের মতন lockdown বা আগের পরিস্থিতি এসে যাবে।

অবশ্যই আর এটা একটা depend করে যে আমরা যে company তেই থাকি না কেন যদি একটু পুরোনো হয়ে যায় তাহলে আমাদের একটু valu থাকে। যে কোনো company আমাদেরকে আহ office থেকে বা job থেকে jobless করার জন্য আমাদেরকে একবার হলেও ভাবে যে আমরা এই work from

তুই জানিস আমাদের এখানে তো বাংলায় মোটামুটি ধরা হয় যে আমাদের এখানে ছটা ঋতু আছে শিত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, আর বসন্ত কিন্তু বেশিরভাগ বাইরের দেশে ওখানে কিন্তু চারটে তোর ঋতু থাকে মানে ওদের চারটে ঋতুই ঠিক মতো করে হয় যেমন তোর ধর শিত, গ্রীষ্ম গরমকাল তো হয়ই

তোর কোন কোন ঋতু টা বেশি ভাল লাগে? আহ যদি আমি সেরকম ভাবে দেখতে চাই তো আহ আমার আহ সাধারনত আহ শরতকাল টা বেশি ভাললাগে কারন শরতকালটা যদি সেরম ভাবে দেকতে চাই তো শরৎ কালে না সেরকম ভাবে বৃষ্টি থাকে না সেরকম ঠাণ্ডা তো থাকেই না আর সেরকম ভাবে গরম ও থাকে না তো সবকিছুর একটা balance আহ সবকিছুর একটা ভারসাম্য বজায় থাকে তো সেদিক থেকে দেখতে গেলে আমার আহ শরৎ কালটা ভাল লাগে আর আহ আর শরৎ কালটা ভাললাগার আহ আরো একটা কারন আছে যেহেতু আমরা বাঙালি তো আমাদের আহ বাঙ্গালির শ্রেষ্ঠ উৎসব যেটা দুর্গাপূজা সেটা শরৎকালেই হয় তো আর শরৎ কালটা খুবই সুন্দর একটা আবহাওয়া সুন্দর পরিবেশ অনেক কাশফুল দেখা যায় আহ আবহাওয়াটা অনেক ভাল থাকে তো আমার শরত কাল খুবি ভালো লাগে তো তোর কোন কালটা সবথেকে বেশি পছন্দের কিংবা ভাল লাগে বলতে গেলে তো দেখ আমার ও শরৎকাল তো সব থেকে বেশি প্রিয় তার অন্যতম একটা কারন হচ্ছে হল দুর্গাপুজো, দুর্গাপুজো ছারা মানে তো বাঙালি আর দুর্গাপুজো এই দুটোকে তো আলাদাই করা যায় না দুর্গাপুজোর জন্য আমরা পুরো সারা বছর তোর সবসময় থাকি যে কবে দুর্গাপূজা আসবে দুর্গা পূজা শেষ হতে না হতেই আমরা পরের বছর কবে দুর্গাপূজা পরবে তারও দি~দিন গুনতে থাকি যে পরের বছর কবে দুর্গাপূজা আসবে তো দুর্গাপূজাটাই আসল ইয়ে মানে শরৎ কালটাই বেশি ভাললাগে আর ওই ওই সময়টার এই তোর আবহাওয়াটা থাকে তারপর আকাশে তোর তোর তুলোর মতো মেঘ ঘুরে বেড়ায় তো আর কাশফুল অবশ্যই থাকে তারপর মানে এই এই আবহাওয়া টা আলাদা রকমেরই হয় তারপরে আমার মোটামুটি বলতে গেলে এখানে শীতকাল টাও খুব বেশি খারাপ লাগে সেটা না শীতকাল টা মোটামুটি ভাললাগে কারণ আহ তোর লেপ এর মধ্যে গরমের মধ্যে থাকা যায় কিন্তু আর আমাদের এখানে যে পরিমানে শিত পরে খুব বেশি আমরা যেখানে থাকি আরকি পশ্চিমবঙ্গে কলকাতার এখানে

তো এরজন্যই শীতকাল একটু একটু ভাল লাগে কিন্তু গরমকাল বাবা গরমকাল সহ্য করার মতো না গরমকালে পুরো এত বেশি এখানে আহ উষ্ণতা হয়ে যায় যে ওটাকে সহ্য করা যায় না গরমকালটা খুব কষ্ট হয় আর বর্ষাকাল বর্ষাকাল তো আছেই যে বর্ষা কাল মানে কি বলব চারিদিকে বৃষ্টি হচ্ছে প্যাচপ্যাচে কাঁদা

হম তোর গরমকালে আরেকটা জিনিস ভাল কি গরমকালে হচ্ছে হলো তোর আম পাওয়া যায় আমার আম খেতে খুব ভাল লাগে তো আম, লিচু তারপর তোর ওইযে কি বলে ওটাকে তরমুজ এই ফলগুলোও তখন আমার মানে গরমকালের ওই একটা জিনিসই ভাল ওই টাইম এ ভাল ভাল ফল পওয়া যায় আবার শিত কালেও আছে শীতকালে নানারকমের ফুল ফোটে যেমন আমাদের বাড়িতেই তো এখন তোর গোলাপ ফুল এর অনেক মা গাছ লাগিয়েছেন তো ওখানে অনেক ফুল টুল ফুটেছে তো ওর জন্য এই কালগুলো ভাল লাগে ভাল লাগে না তা না কিন্তু ওই আর কি তুই বল তোর কেরকম আহ ঋতু ভালোলাগে মানে ভালো লাগে তো বললি মানে অন্যান্য ঋতু গুলোর থেকে কি কি ভাল লাগে আহ অন্যান্য ঋতু থেকে ভাল লাগতে বলতে গেলে আমারও আহ গরমকাল যদি আমি গরমকাল প্রথম বলি কারন আহ আমাদের এই অঞ্চলটা বেশিরভাগ গরমকালটাই বেশিরভাগ থাকে যদি আমরা সেরকম ভাবে দেখি আর গরমকালে হ্যা গরমকালে ঐটাই ফল গরমকালে আহ আম আমার ও একটা পছন্দের আহ ফল তাছার লিচু তো আছেই তো সেদিক থেকে দেখতে গেলে গরমকালে এই জিনিসটাই ভাল লাগে কারণ আহ যেটা তুই বললি যে গরমে আমাদের যে উষ্ণতাটা যেটা এতটাই বেড়ে যায় যে মানে আহ সকালবেলা আহ এরকম সকালবেলা প্রায় দশ টা থেকে তিন টে অব্দি তো উহ একদম বাইরে থাকার যে মানে যারা বাইরে থাকে তারাই বুজতে পারে তো উষ্ণতাটা অনেকটাই বেড়ে যায় এখানে তো সে ক্ষেত্রে আহ গরমকালের আবহাওয়াটা খুব একটা ভাল লাগে না আর আর যদি আমি শীতকাল বলি তো শীতকালে আহ আমার শীতকাল খুব একটা পছন্দের নয় কারন আহ শীতকালে আহ যে আবহাওয়াটা সেটা আমার শরীরের সঙ্গে মানানসই নয় তো শীতকাল টা আমার খুব একটা সজ্জ হয় না আহ কিন্তু শীতকালের একটা জিনিস আমার খুব ভাল লাগে তো উহ আহ যেটা হচ্ছে যে হ্যা একটা তো আছে অবশ্যই যে আহ বিভিন্ন রকমের ফুল ফোটে শীতকালে অনেক রকমের সব্জি পাওয়া যায় ফল পাওয়া যায় আহ যেটা শরীরের পক্ষে খুব উপকারী আহ কিন্তু ঐযে ঠাণ্ডা টা যেটা আহ আমাদের এখানে যদিও বা আহ অন্যান্য দেশের মতো ওতটাও ঠাণ্ডা পড়ে না but আহ কিন্তু তাহলেও আমাদের এখানে যতটুকু পড়ে তো সেটাতেই আমাদের অনেকটাই প্রায় উহ আহ সেটাই বলা যায় যে আহ ওদের ওদের যেরকম তো আমাদের সেখানে আহ সেটা সেরকমই লাগে উহ

আহ সমস্থ ঋতুগুলোকে একটা আহ একটা পর পর যদি আমি একটা সারি বানাই তো সে ক্ষেত্রে বর্ষাকালটাকে

মানে কাঁদা এই সময় আমার একদম বাইরে বেরতে আহ ইচ্ছা করে না কারণ যখন তখন বৃষ্টি চলে আসে আর আমাদের আহ উম দৈনন্দিন জীবনে অনেক কাজ কর্ম থাকে আমাদের বাইরে বেরতে হয় তো বর্ষাকাল টা একদম আমার পক্ষে একদম খুবই আহ আমার সব থেকে অপছন্দের আহ যদি কোনো ঋতু থাকে সবথেকে বেশি অপছন্দের তাহলে সেটা বর্ষাকালই বলা যায় তবে বর্ষা কালে বিভিন্ন ধরনের আহ ফল হয় ফুল হয় তো আহ কিছু ভাল দিক ও আছে কিছু খারাপ দিকও আছে তবে আমার সবথেকে পছন্দের আহ আমি যদি এক নম্বর আহ যে ঋতুটা আমার কাছে সেটা হল শরত কাল আর আহ সব থেকে কম পছন্দের কিংবা আহ পছন্দের নয় বললেই চলে তো সেটাকে আমি বর্ষা কাল হিসাবে ধরব আর এর বাদবাকি যে দুটো ঋতু আমাদের আছে হেমন্ত, বসন্ত তো সেই দুটো আমরা ওতটাও অনুভব করতে পারিনা তো সে ক্ষেত্রে এই দুটো অতটাও আমি বলতে পরবো না but আহ কিন্তু আহ যে main প্রধান যে চারটি ঋতু আছে তো সেইগুলোকে আমি আহ আমার তালিকা অনুযায়ী আহ এভাবেই সাজাবো আমিও বলবো যে আমি হেমন্ত আর বসন্তটাকে বসন্তটাকে আসলে কি বলত ওগুলো হলো transition পীড়ি একটা ঋতু থেকে অন্য ঋতুতে যাওয়ার যে পরিবর্তনের time টা ওটা সেই ঋতুটাকে আসলে ধরা হয় তো ওর জন্য ওই ওই time টা মানে ওই সময়টা আমরা ধরতে পারিনা সেরকম ভাবে আর এখন এতটা পরিমানে global warming বেড়ে গেছে যে আমাদের ঋতুও প্রচুর পরিমানে তো কখন যে শিত পড়ছে কখন যে বর্ষা হচ্ছে কখন যে গরম পড়ছে তার কোন ঠিকঠিকানা থাকছে না এর জন্য আমাদের একটা খুব বাজে তার প্রভাব পরেছে global warming এর আমাদের ঋতুগুলোর ওপর তো আমি যদি আমারতো ঋতু গুলোর তালিকা বানাতে চাই তাহলে আমার দেখো আমার প্রথমেতো থাকবে শরত কাল ওটা কেন আমিতো আগেই বললাম যে দুর্গা পুজা আছে আর আমরা বাঙালিরা মানে প্রায় সবাই পুরো এক বছর ধরে অপেক্ষায় থাকি যে কখন দুর্গা পূজা আসবে আর দুর্গা পূজা মানে আমাদের কাছে আলাদাই একটা জিনিস আর দুর্গাপূজা মানে শরত কাল তারপর আমি second মানে দ্বিতীয়তে আমি রাখতে চাইবো উম তো শীতকাল শীতকাল তো আমার ভালই লাগে আমার সত্যি কথা বলতে হ্যাঁ ঠাণ্ডা ঠাণ্ডা লাগে ঠিক আছে কিন্তু আমার শীতকালটা আমি জানিনা কেন আমার খুব ভাল লাগে তো দ্বিতীয়ত আমি রাখলাম তো শীতকাল তিন নম্বরে আমি রাখব তোর বর্ষাকাল যেটা তোর সব থেকে বাজে লাগে কিন্তু কিছু করার নেই আমার কারণ আমার গরমকাল যেন আরো বেশি খারাপ লাগে তো আমি তিন নম্বরে তো বর্ষাকাল রাখছি আমার বর্ষাকালে যে বৃষ্টি ট্রিষ্টি হয় এ একটা জিনিস খুব বাজে হয় যে খুব বৃষ্টি হলে আমদের এখানে না জল জমে যায় তো main road এ ও জল জমে যায় তো ওই জন্য যাতায়াতের খুব problem হয়ে যায় আর বর্ষা কালে তো এমনিই চারিদিকে কাঁদা প্যাচপ্যাচ থাকে কিন্তু তাও আমি ওটাকে তিন নম্বরে রাখব আর একদম সবার last এ থাকছে হলো চার নম্বরে তোর গরমকাল মানে গ্রীষ্মকাল তো আমি জানিনা আমার একদম গরম সজ্জ হয় না গরম সজ্জ হয়না বলার থেকে বড় কথা হচ্ছে এখানে এত পরিমানে গরম পড়ে যে বাইরে মানে আমাদের তো গরমে ছুটিও দেয় কিন্তু যেহেতু আমরা এখন তোর school মানে school এ mainly ছুটি টা দেয় school এর বাচ্চা দের গরমের ছুটি টা অনেকদিন থাকে কিন্তু এখন তো বড় হয়ে গেছি এখন আর school এ পড়িনা এখন যাই university তে তো university তে আমাদের কোনো ছুটি থাকেনা তখন গরমের মধ্যে ওই আমাদের তো এখানে মাঝে মাঝে লু ও চলে এতটাই গরম লোকে মাথা ঘুরে ঘুরে sun stroke হয়ে অজ্ঞান হয়ে যায় মানুষে তো খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি থাকে গরমকালে তো ওর জন্য গরমটা একদম last এ মানে একদম সবথেকে উম কি বলবো সব থেকে কম পছন্দের মধ্যে একদম উহ হুম যেটা আছে সবার আগে আছে ওটা তো মানে এরকম পর পর সাজালে তুই মাঝের দুটোকে রাখবি প্রথমে তো তুই বললি যে তুই রাখবি শরত কাল রাখবি যেটা মানে বলতেই পারি আমরা যে জানার কথা যে ওটাই হয় আর চার নম্বরে বললি যে তোর ইয়ে রাখবি আহ বর্ষাকাল রাখবি আর মাঝে দুই আর তিন নম্বরে কি রাখতে চাস আহ প্রথমেতো অবশ্যই আমি যেটা বললাম যে প্রথমে আমি অবশ্যই শরতকালকে রাখব আর দ্বিতীয় আহ যায়গায় আমি যাকে রাখতে চাই সেটা হচ্ছে আহ আমার ক্ষেত্রে গ্রীষ্মকাল কারন গ্রীষ্মকালটা হ্যাঁ আমি এটা মানছি গ্রীষ্মকালটা আমাদের এখানে খুবই উহ উষ্ণ আবহাওয়া থাকে খুবই গরম থাকে আহ একদম গরমকালের মতো গরমকাল but উহ কিন্তু উহ তাও ওটাকে আমি তৃতীয় নম্বরেই রাখতে চাই আমার তালিকা হিসেবে কারন আমার অতটাও সমস্যা হয় না গরমকালে আর তিন নম্বর হিসাবে আমি যেটা রাখতে চাই সেটা হল শিতকাল কারণ আমি আগেও বলেছি যে শীতকালটা আমার আহ শরীরের সঙ্গে মানানসই নয় তো সেই জন্য শীতকালটা আমি তিন নম্বরে তে চাই কারন এখনও শীতকালই চলছে তো আর চার নম্বর তো অবশ্যই আমি বললাম যে বর্ষাকাল সেটা আমার একদম কম পছন্দের তো এই ভাবে আমার যদি যদি প্রধান চারটে যেটুকু আমি আমার তালিকা অনুযায়ী সাজাই তাহলে এইভাবেই আসবে যে শরত তারপরে গ্রীষ্মকাল তারপর শীতকাল তারপর বর্ষাকাল আর আহ যেরকম আমি আগেও বললাম যে হেমন্ত বসন্ত টা just একটা আহ অতটা ভাল ভাবে বোঝা মুস্কিল তো সেই হিসাবে সেগুলোকে আমি আহ সংখ্যা হিসাবে সাজাতেও পারবোনা তো সে ক্ষেত্রে প্রথম চারটাকেই আমি আমার প্রথম তালিকা হিসাবে এরকম ভাবেই সাজালাম তো এখন তো দেখ এখন তো আহ যেটা আমার মনে হয় এখনও আমাদের এখানে শীতকাল চলছে আহ এখন বেশিরভাগ দেশেই এখন শীতকালই চলছে তো এখন আমাদের আহ কারণ আমার যেটা মনে হচ্ছে যে আমাদের এখন যে শীতকালের আহ আজকে যেটা

তাই ঠাণ্ডা পরেছে তো তোর এই ব্যাপারে কি মনে হয় যে আবহাওয়া টা কিরকম লাগছে মানে গত বছরের তুলনায় হ্যাঁ গতবছরের তুলনায় দেখ আমি যেটা বললামই global warming যেটা হয়না সেটাই মানে global warming যেটা হচ্ছে সেটারই এই ফলাফল তো শীত কালে বেশি শীত পড়ছে গরমকালে বেশি গরম পড়ছে থাকা যাচ্ছে না এ বছর তো শীত এমনিও বেশি পরেছে অন্য বছরের তুলনায় এবার দেখা যাক কি হয় না হয় কারণ প্রতিবছর এতো চলে যাচ্ছে আগেরদিন তো একটা fake news ই দেখে মানে fake খবরই দেখে ফেললাম যে কোলকাতায় নাকি বরফ পড়া শুরু হয়ে গেছে যদিও সেটা মানি ভুল ছিল বা নকল ছিল যাই বলিনা কেন কিন্তু তাও এইরকম কথাবাত্রা শোনা যাচ্ছে জানিনা কোন দিন হয়ত সত্যি হয়ে যাবে কোলকাতাতে ও বরফ পরতে শুরু করবে এবার দেখা যাক কি হয় গরমকালে তো প্রচুর গরম পড়ে এবার শীতকালেও প্রচুর ঠাণ্ডা পড়লে কি আর করা যাবে হে গোপাল ভাই, কেমন আছেন? এইতো ভাইয়া আমি ভালো আছি, তো আপনি কেমন আছেন বলেন, শরীর স্বাস্থ্য কেমন? এইতো ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে, শুনলাম আপনার ওখানে নাকি একটা accident হয়েছে আপনার গ্রামে একটু যদি বলতেন।

তারপর ওইখান থেকে আবার পাঁচ কিলোমিটার সামনে যেতে হয়। তো আমাদের বাসার মানে আমাদের গ্রামের নাম হল তো আমাদের গ্রামের পাশ দিয়ে একটি আপনার মহাসড়ক চলে গেছে, তো

উহ আসলে খুব দুঃখের সংবাদ আসলে এরকম দুর্ঘটনা হয়। আমি যদি বলি মনে করেন local news এর ক্ষেত্রে আমার গ্রামের সাথে একটা গ্রাম থাকে যা হচ্ছে তিন কিলোমিটার মানে উত্তরদিকে। সেখান থেকে দুই কিলোমিটার দক্ষিণদিকে যেয়ে পাঁচ কিলোমিটার পূর্ব দিকে গেলে ওই গ্রামের পাশে আরেকটা গ্রাম থাকে নন্দনপুর, ওই নন্দনপুর থেকে আপনাকে আরও যেতে হবে মনে করেন কয়েকশ সব ধরলে আট হাজার মিটার

যদি মনে করেন যাওয়ার সময় ধাপ করে একটা ট্রাক মেরে দেয়, জায়গায় তারা দুজনেই spot dead হয়ে যায়। আসলে এটা খুবই একটা মর্মান্তিক সিনেমা কিন্তু মানে সিনেমা বললে ভুল হবে একটা মর্মান্তিক একটা বিষয় এই নিউজটা না আপনার টিভিতে চ্যানেল এখন যায় নি খবর মানে তাদের মৃত্যুর চার পাঁচ দিন হয়ে গেছে

মানে তারা বাপ ছেলে ছিল এটা হয়ত আপনার গ্রামের দিকের ঘটনা এবং সেটা হয়ত কেও news দিয়ে ছাপাইতে বলেনি বা সাংবাদিকদের আরকি suggestion করেনি এই কারনে আরকি এই নিয়ে সেটা এখনও আপনার news

আপনি ঠিকই বলেছেন, আপনাদের ওই news টা আমি দেখেছি, কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ করে দেখতে পারবেন এই যে মানে ঐটাই তো সেটাই আপনার মনে করেন এই আমাদের যেকোনো news কিন্তু এই ফেসবুকের মাধ্যমে এখন local news গুলা খুব তাড়াতাড়ি মানুষের কাছে পোঁছে যেতে পারে এটা কিন্তু একটা অশেষ একটা মনে করেন উপকার মানে যা বলবো আমাদের ICT জগতের একটা বিশাল অবদান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক কথা বলেছেন, আসলে আমাদের কল্পনার ফেসবুক গনমাধ্যম টা অনেক খুব সুন্দর একটা ইয়ে আরকি, যেটার মাধ্যমে আমরা মানে খুব সহজে আমাদের news টা আমাদের সকল পরিচিত মানুষ দের কাছে বা অপরিচিতদের কাছেও পাঠাই দিতে পারি আমার পরিচিত মানুষের কাছে আমার আমি একটা news ছাপাইলাম ফেসবুকে সেটাও দেখতে পারল আবার সে একটা সে আবার সেটা ছেড়ে দিল তার আবার পরিচিত দিক পরিচিত মানুষের দ্বারা দেখতে পারল, এইভাবে আরকি ফেসবুকে ফেসবুকের মাধ্যমে আমাদের news গুলা সব অনেক ছড়ে ছিটিয়ে যায় হ্যাঁ হ্যাঁ আপনি একদম সঠিক কথা বলেছেন,

কিন্তু এই local news যে জানা যে কতটা প্রয়োজন তারা সেটা বুজে না। আপনি কি আমার সাথে একমত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলছেন আসলে আমাদের বর্তমান যে বিশেষ গণমাধ্যম গুলো

ছাপায় না, আসলে এগুলো আমাদের মানে আমাদের জন্য দরকার, এগুলো মানে তাদের উচিৎ এগুলো মানে ছাপানোর। আপনি ঠিক কথা বলেছেন, আসলে আপনার সাথে আমি একমত হ্যাঁ হ্যাঁ আপনি একদম সঠিক কথা বলছেন ভাই আসলেই এটা অগ্রগতি হওয়া প্রয়োজন আমি অগ্রগতি আহ হওয়ার আশায় মনে চেষ্টা করেছি যাতে অগ্রগতি হয় আসলে এখন এটা কিছু করার নেই আমাদের এটা হচ্ছে একটা মানে যদি বলি এটা website তাহলে তাই কিন্তু আপনি দেখবেন প্রথমআলো কিন্তু সব ছোট ছোট বিষয়গুলো cover করার চেষ্টা করে আমাদের বাংলাদেশের যে news pepper এক নাম্বার news pepper প্রথমআলো তারা কিন্তু ভালোই চেষ্টা করে যেকোন সংবাদ যেকোন কিছুকে তাড়াতাড়ি cover করে গণমাধ্যমে ছেড়ে দেওয়া হ্যা ভাইয়া আপনি ঠিক কথা বলেছেন যে আমাদের বর্তমানে যে news paper আর কি আপনি যে বললেন বাংলাদেশ প্রথম আলো তো এই news pepper এর মাধ্যমে আমরা সকল প্রায় সকল ধরণের আর কি খুঁটি নাটি যে খবরগুলো নিউজগুলো সেগুলো কিন্তু পেয়ে থাকি খুঁটিনাটি খবর তারপর আপনার মানে বড় ধরনের সকল ধরনের খবর আমরা এখানে পেয়ে থাকি তো আমরা কিন্তু বাংলাদেশ প্রতিদিন একটা news আসে news paper আসে তো ওখানে কিন্তু এরকম ধরেনর আমরা সকল ধরণের news আমরা পাই না কিন্তু প্রথম আলোতে সব ধরনের news দেওয়া হয় এটা অবশ্যই প্রথমআলোর একটা ভালোদিক একারণে আমাদের এদিকে প্রথম আলোটাই আর কি বেশি মনে হয় চলে আমাদের এদিকেতো বেশি চলে প্রথমআলো আপনার এদিকে কি অবস্থা বলেন হ্যা আপনি এটা ঠিক কথা বলেছেন যে প্রথমআলো একটু তৎপরতা বেশি আসলে আমাদের এদিকে একই অবস্থা আমাদের এদিকে প্রায় যেগুলা দুর্ঘটনা ঘটে অন্য news pepper যদি নাও আসে মানে মনে করেন দশটা দুর্ঘটনায় চারটাতে প্রথমআলো আসে এইগুলা আপনার ফেসবুকের মাধ্যমে জানানো হয় আসলে ফেইসবুক একটা role model ভূমিকা পালন করছে আমি মনে করি local news এর ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ ভাইয়া আপনি একদম ঠিক কথা বলছেন ফেসবুকও আমাদের সাথে মানে প্রথমআলোর সাথে একমত মানে একভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করছে তো ফেসবুকের মাধ্যমে অনেক ধরণের মানে local news গুলো যেগুলো ছোটোখাটো news সেইগুলো বর্তমানে উম ছড়িয়ে দেওয়া হচ্ছে জন~জনগণের মাধ্যমে তো আপনি এরকম আরো জানার জন্য

একদম সঠিক কথা বলেছেন আপনি একদম সঠিক কথা বলেছেন যে আমাদের ফেসবুক মাধ্যমে অনেক ভালো কাজ করেছি কিন্তু recently আপনি যদি একটা বিষয় দেখেন একটা দুর্ঘটনা ঘটেছে আমাদের এলাকায় একটা ছেলে তার bike নিয়ে মনে করেন পাঁচকিলো দূরে মানে main রাস্তা থেকে পাঁচ কিলোমিটার দূরে যেয়ে সে একশো বিশ কিলোমিটার speed গাড়ি চালাচ্ছিল চালাতে চালাতে হঠাৎ তার গাড়ির নিচে একটা ছোট্ট একটা খোয়া ইট পরে পাথর মানে ছোট্ট একটা পাথর পরে সে একদম জায়গায় dead হয়ে গেছে plus ওর bike তো গেছে গেছেই আসলে জনগণের ও কিছু ভুল আছে এই দূর~দুর্ঘটনা গুলোতে

দেখেন ভাই আপনি যে বললান বললেন যে আপনি আহ যে দুর্ঘটনার কথা এখন বললেন যে, যে ছেলেটি আসলে মানে বিস্ময় লাগে আপনার একশ বিশ কিলোমিটার গতি তো বুজতেই পারছেন কত গতিতে সে বাইক চালাচ্ছিলো সেটা কি ভাই তার উচিত মানে একশ বিশ কিলোমিটার এতো গতিতে তো বাইক চালানো উচিত না তাই না এই গতিতে যদি কেউ bike চালায় তাহলে সে হঠাৎ মানে একটা ছোট মানে ছোট কোনো একটা কিছু যদি তার চাকার নিচে গেলে বা কোনো কারণে যদি তার break fail হয়ে যায় তাহলে সে কখনোই আর তার bike এর নিয়ন্ত্রণ করতে পারবে না এ মানে সে কোনোভাবে যদি পরে যায় তাহলে তখনতো সে মারা যাবে তাই না ভাইয়া হ্যা এটা একদম সঠিক যে কারণ মানে মানে যাবেই আর তা বাদে ও আপনি যদি local news এর দিকে দেখেন যে আপনি শুনালম আপনার ওদিকে একটা ছোট দুর্ঘটনা ঘটেছিলো মানে সেটা অল্পের উপর দিয়ে চলে গেছে যদি সেটা একটু বলতেন

আহ এক কৃষকের বাড়িতে আর কি আর কি আপনার ধানের চাষ হয় ঠিকাছে তো সেখানে একটা কি হইসে মানে তারা ধান নেওয়ার পরে ধানের যে গাছগুলা সেগুলোকে স্তুপ আকারে রাখা হয় ঠিকাছে দিয়ে রাখা হয় আর কি তো একজন গাঞ্জাখোর ঠিকাছে সেখানে গিয়ে গাজা টানছিলো আপনার কলতলার পাশেই গাঞ্জা খাওয়ার পরে সেই বিড়ির আগুনটা কলতলার ওপরেই ছুড়ে মারছে মানে সে কোনো sence নেইকো সে sence বিহীনভাবে মারছে আর সাথে সাথে মানে আগুন ধরে পশে দুই চাইরটা বাড়ি আছিলো সেগুলো পুড়ে গেছে আর কি তো আমাদের এটাই আর কি local news যেটা শুনতে চাইলেন তো এটা কোনো বানোয়াট না ছাপা হয়নি আমি আর একটা local news শুনেছিলাম যে এরকম যে আপনাদের ওখানে একজন আত্মহত্যা করেছে এরকমটা শুনলাম আমি এটা কি সত্য হ্যা ঠিক শুনছেন আমাদের এখানে একজন আত্মহত্যা করেছে বলতে আহ মানে বাসাতেই আর কি আপনার প্রেমিকার সাথে আর কি একটু গন্ডগোল হয়ে বাসাতেই সে আপনার বাবা মায়ের সাথে গন্ডগোল করে সে

হ্যা আসলে ঠিকই বলছেন তো আপনি এরকম কিছু local news বলেন শুনি আপনাদের দিকে

একটা বচ্চা আগুনের মধ্যে পরে গেছে ভুল করে ওই এখানে মনে করেন ধান যেগুলা সিদ্ধ করে না জানেন তো মনে হয় করার সময় ওই বাচ্চাটা খেলছিল তো ওর বল চলে গেছে ও তো আর ছোট বাচ্চা বুজতে পারে নি ও বল আনতে হাত দিয়েছে হাতসহ পুরা দেহ পুড়ে গেছে bu okay immediately আপনার ঢাকা medical নেওয়ার কারনে সে বাচ্চাটা অবশ্য পুড়ে গেছে পুরা দেহই কিন্তু বেঁচে আছে এখনো ও তাহলেতো ভাইয়া খুব কষ্ট যেহেতু শীতের দিন তাইনা এখন তো খুবই কষ্ট শীতের দিনে একটু পুড়ে গেলে বা কেটে গেলেতো খুবই কষ্ট হয় আসলে বাচ্ছাতো বুজতে পারেনি তো মায়েরা ও দেখা যাচ্ছে খেয়াল করে নি সে কারনে সে আর কি পুড়ে গেছে তো এইটাকি কনো গণমাধ্যমে আসছিলো এই news টা জ্বি কি বললেন ভাইয়া আরেকবার বললাম যে এই news টা যেই news টার কথা বললেন একটা বাচ্চা পুড়ে গেছিলো আর কি এই news কি কোনো গণমাধ্যমে মাধ্যমে আসছিল

তো সে দশ কিলোমিটার দূরে একটা গ্রামে থাকে গ্রামের নাম হলো নন্দিপুর নন্দিপুর থেকে পাঁচ কিলোমিটার দূরে একটা আহ আপনার পাড়া আছে শ্রিমতি পারা ওখান থেকে সে একটা post করেছিলো সাহায্যের জন্য এই দুইটা পোস্টই করা হয়েছে পরে এখন এটা অবশ্য অনেক view হয়েছে এক দুই million view হয়ে গেছে আর অনেক সাহায্যও চলে এসেছে ও আচ্ছা আচ্ছা তা আমি শুনলাম আপনাদের মানে আপনি তো থাকেন নাকি শহরে শুনলাম তো, তো শহরে নাকি একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটলো কিছুদিন আগে, প্রায় দশদিন আগে শুনলাম

মানে একটি নাকি আপনার ট্রাক আর হচ্ছে বাস accident হল শুনলাম আরকি এরকমটা

দুইটাই শক্তিশালী জিনিষ, দুইটাই পরে গেছে যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মনে করেন বাসের। কারণ বাস এ অনেক যাত্রী সংখ্যা ছিল, ট্রাকে তো ছিল মাত্র তিনজন তো যে বাস এ ছিল বাসটা পুরাটা পুরে গেছে আর জায়গায় মনে করেন চারজন নিহত

আহ খুবই খারাপ অবস্থা তো তাহলে ভাইয়া আসলে মানে যেহেতু বাস আর ট্রাক সামনাসামনি accident হয়েছে তো সেই হিসেবে তো মানে অনেক মানুষ মারা গেছে, আর বাসের তো তখন অনেক মনে হয় ক্ষয় ক্ষতি হয়েছে, তাই না ভাইয়া হ্যাঁ হ্যাঁ অনেক ক্ষয় ক্ষতি হয়েছে plus যে driver ছিল সে তো জায়গায় মরে গেছে আর তার যে অর্ধেক যে দেহটা একটা দেহের কিছু অংশ মনে করেন ছিটকে যে অনেক দূরে পরেছে তা এখনও খুজে পাওয়া যাচ্ছে না